হম হম হম সে ঠিক আছে, হতেই পারে । দেখ যেরকম আমারও উচ্ছে জিনিসটা একদমই পছন্দ না। বাড়িতে উচ্ছে রান্না দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। উচ্ছে তারপর জানিস কি করে নিমপাতা আছে না? নিম পাতা পাতাগুলো সব ছাড়িয়ে ধুয়ে , ওইটা সব রোদে শুকায় ঠিক আছে ? রোদের শুকিয়ে একদম করকরে বানাই । ওটা দিয়ে নাকি আবার কি নিম বেগুন না কি সব বানায় বাবা কি করে যে লোকজন এগুলো খায় । ওটা তো শরীরের পক্ষে ভালো। কোথায় নিম বেগুন আর কোথায় গিলে মেটে শোন তোর তোর যেরকম গিলে মেটে টা পছন্দ না ঠিক সেরকমভাবেই আমার নিম বেগুনটা পছন্দ না । তো বেগুন আমার খুব পছন্দ কিন্তু এই নিম পাতাটা দেয় ওটাই আমার ভালো লাগেনা। আমি একটু পরে ম্যাগি বানাবো বুঝলি? কিভাবে বানাবো একটু বলে দে তো তাড়াতাড়ি করে

vegetables যদি তুই অ্যাঁ পেঁয়াজ দে একটু ও রসুন দিস flavour টার জন্য ।

আর কোন সবজি দিতে হবে না কারণ বেশি সবজি দিলে ওটা মায়েদের মতন ম্যাগি হয়ে যাবে। মায়েরা ছোটবেলায় ম্যাগি করে খা ওয়াতো বেশি করে সবজি কম মসলা । ওরকম হয়ে যাবে ব্যাপারটা তুই পেঁয়াজ লঙ্কা রসুনটা তুই দিতে পারিস । ওটা flavour র জন্য ভালই লাগে আমার তো রান্না বান্নাই রসুন। রসুন কি তো আস্ত দেব না বাটা দেবো ।

না না এমনি normal কুচি কুচি করে দিতে পারিস। ও ঠিক আছে আর একটু পরে ম্যাগি বানাবো। কালকে কিন্তু বেরোবো মনে রাখিস? কাল কখন বেরোবি sure কর আগে ।

ঠিক আছে তাহলে কালকে দেখা হচ্ছে তোর সাথে আমার?

তাহলে কি সকাল দশটায় বেরোবি যদি সকালের বাইরে breakfast টা করতে চাস । হ্যাঁ দুপুরবেলায় তারপর lunch এ যাব। ওই মমই ইয়ামে then বিকেল বেলায় আমরা আ street food খাব ঠিক আছে ।

ভালো আছি আহ পড়াশুনো কেমন চলছে? না না তাই বললে হয় আহ এমনি পড়াশুনার খুব চাপ নেই তো? হম হম হম হম হম হ্যাঁ সেটা ঠিক হম হম হম একদম একদম আচ্ছা এই education এর যে একটা প্রচন্ড চাপ এখনকার দিনের উম ছেলে মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয় মানে একটা বয়সে আসার পর তাদের মানে একটা আহ চাপ দেওয়া হয় যে first হতে হবে second হতে হবে তো এই education এর চাপ কতটা মানে ঠিক তাদের মানে তাদের ক্ষেত্রে? তাদের তো এতে mental কোনো problem হতে পারে। হম হম আমারও তাই মনে হয় কারণ ultimatelyfirstsecond হয়ে ওই class এর rank টুকু বজায় থাকে কিন্তু ভবিষ্যতে কি এটা কোনো কাজে দেয়? উম উম

হম হম হম সেটাই আমার মাথায় কিছু ঢুকবে না একদম একদম হম একদম মানে education মানে শুধু বই পড়ে শেখাটা বা নাম বা ভালো number পাওয়াটা আসল না মানে তার বাইরেও শিক্ষা অনেক রকম ভাবে নেওয়া যাই

সেটাই তখন একটা মানসিক বিশাল হ্যাঁ একটা মানসিক দিক দিয়ে বিশাল আঘাত পাবো

আচ্ছা উম

আর এছাড়াও একদম ছোটবেলা থেকেই বাচ্চাদের ওপর education এর যে বোঝাটা চাপিয়ে দেওয়া হয় মানে একদম ছোট বয়স থেকে school এ পাঠানো যখন তারা ঠিক করে কথা বলতে পর্যন্ত পারেনা কান্নাকটি করে school এ গিয়ে অতটা ছোটোবেলাতেও school এ পাঠানো উচিত না একটুখানি তার mimimum একটা বয়স হোক একটা age হোক তারপর সে কিছু atleast সে বাড়িতেই শেখাক কারণ আদবকায়দা culture কথা বলা বা ছোট ছোট জিনিসগুলো তো বাড়ির বাবা মা বা অন্যান্য relative রাও শেখাতে পারে

হ্যাঁ একদমই একদমই ছোটবেলায় একদম ছোটবয়সে যদি কোনো ছেলেকে যে মানে মা কে ছাড়া কাউকে দেখেনি চেনে না তাকে যদি school এ পাঠিয়ে দেওয়া হয় তবে সে স্বাভাবিক গিয়ে কান্নাকাটি করবে আবার time এ চলে আসবে আবার পরের দিন গিয়ে কান্নাকাটি করবে কিন্তু কিছুটা যে সদি যদি সে বুঝতে পারে যে school কি জিনিস আমি এখানে কেন আসছি পড়তে আসছি কিছু শিখতে পারছি নতুন বন্ধু পাচ্ছি মানে বন্ধুত্বটাও atleast যদি সে করা শেখে তবুও তার school টা ভালো লাগবে

একদম একদম মানে এখনকার আহ বাচ্চাদের কি হয় একদম ছোটদের তো আহ বেশিক্ষণ school time হয় না তো ততক্ষন তারা বাইরে সারিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন আলোচনা করে নেই যে আমার আমার ছেলেমেয়ে বড় হয়ে এই হবে আমার ছেলেমেয়েকে এই school এ দেব মানে primary তে এখানে পড়ছে higher education এ এখানে দেব এখানে পাঠাবো এই সব তো আলোচনা হয়ে থাকে

একদম একদম আর এখনকার বাবা মারা মানে কি বলবো যে ছোট আহ একদম বাচ্চা যারা অ আ ক খ শিখছে বা সামান্যতম যেগুলো বই এর আহ তো home work দেই এক দুই লেখা A B C D practice সেগুলো তারা নিজেরাই কিছুক্ষন বাচ্চাদের time দিয়ে ভালভাবে করাতে পারে কিন্তু তার জন্যও তারা teacher রাখে যেটা কোন দরকারই নেই আমার মনে হয়

একদমই একদমই একদম একদম একদম একদম একদম তো সেগুলো থেকে বাচ্চাদের শেখানোই যাই

হ্যাঁ আমি তো নিজেই দেখছি যে আমার পরিচিত আহ বেশ কিছু কাকু কাকিমাদের ছেলে মেয়েদের আহ কত কঠিন কঠিন বই অথচ জিজ্ঞেস করছি কত কঠিন কঠিন english বই english ছড়া english আহ story অথচ কিসে পড়ে না nursery তে কেও KG one এ এরকম

হ্যাঁ হ্যাঁ এবার আহ তারা হইত ওই english poem বা english story টা মুখস্থ করতে কিন্তু তারা হইত আহ সেটাকে আহ আমি যদি বলি বাংলাই কি লেখ মানে আমাকে আহ translate করে বলো কি মানে এটার সে বলতে পারবে না না আমি যদি বলি যে তুমি এটা মুখস্ত করেছ বা এই story টা খুব ভালো পড়েছ তালে এই story টাতে কি বলতে চেয়েছে আমাকে সংক্ষেপে বলো সেটাও পারবে না

উম না সেগুলোও খুব মানে স মানে easy জিনিসগুলো দিয়ে শেখান হোক যেমন good morning বলা অভ্যাস করা বা english এ ছোট ছোট sentence বা easy sentence যেগুলো

আহ dress পরে আসতে হবে এই dress টা এই session এর জন্য বা বিভিন্ন program এর জন্য বা বিভিন্ন ইয়ে করা হ্যাঁ হ্যাঁ এবার কিছু কিছু হইত বই ও দিল এমন যেগুলো হইত ওই school থেকেই কিনতে হবে

হম হম পারবে না তবে আমার মনে হয়ই এই জায়গাটাই বেঙ্গলি medium বা সরকারি school আহ english medium কে কিছুটা হলেও সমান আসা উচিত কারন না হলে যখন চাকরির ক্ষেত্রে তখন তো কে বেঙ্গলি medium থেকে আছে কে english medium থেকে শিখেছে সেগুলো তো মানে তফাৎ হচ্ছে না সবাই এক সাথেই চাকরির পরিক্ষা দিচ্ছে না না সেটা নেই কি~কিন

না না সে তো বটেই একদমই তাই এই জায়গাটা যদি বেঙ্গলি medium হ্যাঁ

হ্যাঁ সেটাই বলছি তো তাদের সাথে পারবে না কারন তাদের ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা ব্যাবস্থা মানে সেরকম ্ভাবে মানে সমান নই তো অন্যান্য board এর সাথে তো একটুখানি সমান ব্যাপারটা আনা উচিত যাতে আহ মানে যখন সে চাকরির ক্ষেত্রে অ্যাপ অ্যাপিল হয়ে আহ অ্যাপ্লাই করছে যাতে কিছুটা মানে comparatively ইয়ে করতে পারে compete করতে পারে হ্যাঁ উম না না কিছুই হবে না

একদমই বিভিন্ন এছাড়া আহ বিভিন্ন college এ ভর্তির ক্ষেত্রেও যখন আমরা মানে আহ কি বলবো বেঙ্গলি medium থেকে আহ pass করে বেরচ্ছি আমাদের number automatically কম থাকছে তখন আমরা chance পাচ্ছি না

একদম আমরা মানে ভয়ে ভয়ে থাকতাম যে কিভাবে বলবো বাড়িতে বাড়িতে বকা খাবো বকা কেন মার ও খেতাম আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এ education system টা এতটা খারাপ হওয়ার ক্ষেত্রে মানে কিছুটা বাবা মারাও দায়ী

আমাদের education system টাই এর জন্য দায়ী একদম একদম আমি নিজের একদম একদম আমি নিজেই সেটা এখন বকলেই guadian complain করে দেবে আর এখন আরেকটা ইয়ে হয় যে প্রতিটা school এর একটা করে guardian এর হোয়াটসআপ group সেখানে আলোচনা শুরু হয়ে যাই যে আমার উম উম ছেলেকে এই করেছে আমার মেয়েকে এই করেছে আমি কালকে এইখানে complain করবো আরো চারজন guardian তাকে মতামত দিতে থাকে যে আপনি এই করুন সেই করুন teacher এর বিরুদ্ধে action নিন একদম আমি অবশ্যই agree করছি এটাই আর এমনি আমাদের যে middle class family এর যেসব ছেলে মেয়েরা আছে বা একটু lower class মানে যাদের আহ মানে family টা অতটা আহ শিক্ষিত নই কিন্তু তাদের minimum কোন class অবদি education নেওয়া উচিত মানে minimum একটা education

অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই একদমই ঠিক উম হম একদমই একদমই তাই এখন তো মানে আহ question pattern এমন হয়ে গেছে দশ number হয়তো broad question বা বড়ো question বাকি সব short আমি একটা ছোট্ট ইয়ে বলি যে আগে আমাদের লিখতে লিখতে হাত ব্যাথা হয়ে যেত মানে বাড়ি এসে মনে হতো হাত ছিড়ে যাচ্ছে আর এখন time এর আগেই পরীক্ষা শেষ হ্যাঁ ওইযে বললাম আগে এত লিখতে হত পাতার পর পাতা আমরা পাতা চাইতাম শেষ হয়ে যেত আবার চাইতাম আর এখন এত short question এক লাইনে সব question শেষ সময়ের আগে পরীক্ষাও শেষ

হ্যাঁ আর school এ এই education গুলো মানে শুধু মাত্র বই এর education না দিয়ে সমস্ত ধরণের education দেওয়া উচিত মানে তার ব্যবহার চরিত্র সবকিছুর উপরে education

হ্যাঁ অবশ্যই তাই কারণ minimum মানে education সে যদি না পাই ঠিকঠাক মত তাহলে তো তার কোনো দিক দিয়েই improvement হবে না সমস্ত দিক দিয়েই সে অন্যান্য জায়গার থেকে অন্যান্য লোকের থেকে পিছিয়ে থাকবে

সেটাই একদমই ঠিক একদমই ঠিক মানে বাংলা medium এ পড়লেও আমার অন্তত পক্ষে এতটুকু ইংরেজি তে জ্ঞান থাকা দরকার যে আমি একটা interview তে appeal হতে পারি

ওইখানে একজন মানে আমি নিজে দেখেছি ঘুরতে গিয়ে একজন গাড়ির driver ও এতো fluently english বলছে এত properly বলছে ওদের ওদের language টা যেহেতু আমি বুঝছি না সেজন্য পুরোটা communication ওরা আমার সাথে english এ করছে

একদম একদম অবশ্যই

হ্যাঁ হ্যাঁ একদম অবশ্যই তাই একদমই তাই এবং সেইজন্য সেইজন্য আমাদের এখানে কাজ সেরকম নেই বলে সেইজন্য education মানুষের মানে মনে সেভাবে যাচ্ছেও না মানুষ ভাবছে এত educated হয়ে কি হবে ultimately আমার তো কোনো কাজ নেই আমি তো কিছু করতে পারবো না

হ্যাঁ অবশ্যই অবশ্যই এবং education ব্যবস্থা উন্নত হলেই আমাদের মানে এই পরিস্থিতিটাও অনেক উন্নত হয়ে যাবে

না একদমই তাই সেখানে পাড়ায় পাড়ায় বিভিন্ন আহ ক্যা মানে teacher রেখে কয়েকজন বাচ্চাকে শিক্ষা দেওয়া হয় কিন্তু সে তারাই বা কি শেখায় সেটাও ভালো করেছে মানে আমরা বুঝি

তাহলে এইবার এরা যদি গ্রামের school এ আহ মানে গ্রামের ছেলে মেয়েদের পড়াশোনা শেখায় তাহলে তারা কি শিখবে? এবার সবার পক্ষে তো সম্ভব না শহরে এসে আহ একটু দামি school এ ভর্তি হওয়ার তো তারাও যাতে proper education পাই সেটা তো দেখা উচিত

ঠিক আছে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম education এর সম্পর্কে ঠিক আছে অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আজকে একটা movie দেখলাম movie টার নাম three questions বইটার লেখক লিও টলস্টয় movie টি প্রথমে দেখেছিলাম একদা এক জারের মনে হলো যে তিনি যদি সৰ্বদা প্রত্যেকটা কাজ শুরু করার ঠিক সঠিক সময়টা জানতেন যদি জানতেন